দুটি তিনটি মুর্গা দেখতে পাওয়া যাচ্ছেমুর্গা গুলো দেখতে খুবই সুন্দর লাগছে।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

এবং একটি গরু দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে অনেক ইলেক্ট্রিক -এর তার।

এবং একটি গেট দেখতে পাওয়া যাচ্ছে পাশে জানলাও দেখতে পাওয়া যা --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

কিছু গাছপালা দেখা যাচ্ছে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে।

একটি পিয়ানো দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি উম তবলা--

কিছু বোর্ড টাঙানো এবং দেওয়াল এ কিছু কালার করে লিখাও রয়েছে সামনে একটি গেট দেখতে পাওয়া যা--

এবং পাশে একটি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে এবং দূরে কিছু বিল্ডিং ও দেখা যা --

যেমনটি আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা।

বিল্ডিং -এর বাইরে কিছু বোর্ড লাগানো রয়েছে ।

ঘর এবং মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে এবং চারিদিকে অনেক গাছপালা ইলেক্ট্রিক -এর তারও দেখা যা--

গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে এবং উপরে নীল আকাশ ও দেখা যা--

দোকানপাট দেখতে পাওয়া যাচ্ছে গেট -টির সামনে দিকে একটি--

দুটি না কিছু মানুষজন কে দেখা যাচ্ছে এবং হাশেপাশে খুব সুন্দর করে গাছগুলোকে কাটিং করা হয়েছে।

অনেক রাখা রয়েছে অনেক রকমের ওয়েট মেশিন রাখা রয়েছে।

একটি নেতাজির স্ট্যাচু দেখা যাচ্ছে যেটিকে চারিদিক দিয়ে--

যেমনটা আমরা দেখে বুঝতে পারছি--

ছেলে মেয়ে কে অনেক স্টুডেন্ট দের দেখা যাচ্ছে যারা--

কিছু ঘরবাড়ি কিছু বড়বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

পিছনে আরো কিছু দোকানপাঠ দেখতে পাওয়া যাচ্ছে এবং দোকানের বাইরে বড় বড় বোর্ড এবং পোস্টার --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

এবং উপরে নীল আকাশ ও দেখা যাচ্ছে।

স্টেট ব্যাঙ্ক -এর এ.টি.এম. দেখতে পাওয়া যা--

উপরে নীল আকাশ এবং ইলেক্ট্রিক এর--

জেল দেখতে পাওয়া যাচ্ছে লেখা রয়েছে ।

এবং সামনের দিকে সিঁড়ি নামতে দেখা গেছে।

গাছপালা ওপরে নীল আকাশ ও দেখা যাচ--